বাড়ি আছে জলের ট্রাম আছে কাপড় ঝুলছে কিছু।

এটি একটি রেস্টুরেন্ট | রেস্টুরেন্ট -এ খুব সুন্দর একটা ডিজাইন করা।

এটা রিসেপশন এ বসার বর আর বধুর বসার জায়গা।

আকাশে হালকা সাদা মেঘ আছে কিছু মানুষ ট্রেন এ যাওয়ার জন্য উঠে উঠছে।

যে পাহাড়ের মধ্যে কিছু গাছ আছে। গাছগুলো সবুজ রং। পাহাড়ে সাদা কালো হয়ে আছে। কিছু স্টেপস দা সিড়ি আছে। আকাশ দেখা যাচ্ছে। পাতা টাতা পড়ে আ --

এটি একটি পার্ক যেখানে টিম বসার জন্য জায়গা রয়েছে ডাস্টবিন রয়েছে নিচে পাথর দিয়ে বানানো রাস্তা ।